এটা একটা বাড়ি বাড়ির সামনে প্রচুর লোক জন আ কিছু লোক বসে আছে একটা চাতালে । আ মাঝখানে একটা গাছ আছে।

আর বও একটা দা দেওয়ালে কেক এর ছবি ও আঁকা আছে একটা লোক ও বসে আছে।